আচ্ছা আহ হ্যাঁ বলুন।

আপনাকে বললাম তো আপনি জোমাটো সম্পর্কে বলুন।

তো online food delivery তো আগে হতো না আগে local restaurant গুলো ওরা নিজেরা যদি sell service দিতো তাহলে এ হতো। কিন্তু in general এরম ভাবে আর কিছু ছিল না তো এটা Sorry এটা প্রথম আরাম্ভ করে সুইগী তো সুইগীর দেখা দেখি আহ start করে দেয় হচ্ছে আমাদের আহ আহ জোমাটোও start করে দেয় তো সেই ভাবে আহ আমরা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আহ জোমাটো থেকে offer দেয় যখন মাঝে মাঝে এই তো জোমাটো তে offer আসে বিভিন্ন রকমের তো সেই গুলোতে আমরা আহ করার চেষ্টা করি তো কখন offer দিচ্ছে এবার otherwise মানে মানে ওদের তো সারা বছরই কোনো না কোনো offer লেগে থেকেই তো সেইটাই আর কি ব্যাপার। আচ্ছা জোমাটোতে কেমন offer থাকে offer skim টা কেমন? আহ জোমাটোতে যেরকম offer থাকে সেটা হচ্ছে যে অনেক সময় ওদের delivery charge টার ওপরে offer থাকে আহ অনেক সময় কিছু extra discount দেয় অনেক সময় one plus one free দেয় এরকম অনেক কিছু ব্যাপার থাকে জোমাটোতে মাঝেমাঝে তো সেই জিনিস গুলো জোমাটোতে হ্যাঁ খুবই ভালো পাওয়া যায় আর কি আর over all আহ ওদের variety বা এগুলো খুবই আহ ঠিকঠাক থাকে তো আপনি কোনোদিন জোমাটো থেকে order করেছেন?

আচ্ছা তো জোমাটোতে কি দেখেছেন আপনি? তোমার সেই অনেক রকম discount থাকে খাবারের উপরে।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 দেখুন এখন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কিছু restaurant সুইগীতে ভালো কিছু restaurant জোমাটোতে ভালো। আবার মেকডনাল্ড্স সেটা কিন্তু সুইগীতে নেই এটা কিন্তু শুধু জোমাটোতেই পাবেন আপনি। আচ্ছা তো সেইটা মানে আপনি মেকডনাল্ড্স আহ অন্য জায়গায় পাননা মেকডনাল্ড্স এ mainly কি কি পাওয়া যায়?

না আমি খাইনি আমি ঠিক burger ওইগুলো পছন্দ করি না তো আপনি কি কি পাওয়া যায় Burger ই বেশি পাওয়া যায় burger পাওয়া যায় বিভিন্ন রকমের burger পাওয়া যায় french fries পাওয়া যায় cold drinks পাওয়া যায় অনেক

তাহলে french fries নাম কেন? আলুভাজা বাঙ্গালীতে বাংলা ভাষায় আলুভাজা তা সেটা আলুভাজা বললেই হয় french fries বলার দরকার কি আছে এটা নাম এসছে আপনি chicken এর স্যুপ খান আঁ

হ্যাঁ stew নামটা কথা থেকে এসছে stew তো বাঙালি ভাষা না।

সেটা আপনি মেকডনাল্ড্স এ গিয়ে charge করুন কেন ওরা french fries বলে আচ্ছা তো আহ french fries তো এই যে french fries আপনি খান মেকডনাল্ড্স এর এই মেকডনাল্ড্স এর french fries আর অন্য কোথাকার french fries এর ভেতরে তফাৎ আছে কি?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

মেকডনাল্ড্স এর quantity ভালো থাকে তো মেকডনাল্ড্স এ এমনি কি কি পাওয়া যায় জাতীয় জিনিসই পাওয়া যায় berger পাওয়া যায় এখন তো ট্যাপ অনেক কিছু বার করেছে । বিভিন্ন রকমের veg ও পাবেন আপনি non veg ও পাবেন অনেক রকমের পাবেন। আচ্ছা মেকডনাল্ড্স এ তো তো একই খাবার একই জায়গায় খেয়ে bor হয়ে যান না? আপনি তো রোজ খাচ্ছেন না। না but still সেই গিয়ে যদি same খাবার খেতে হয় তাহলে তো মানে একটা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 তো ওখানে কি আহ chicken আহ mutton সব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 কে এফ সি র berger গুলোকে বলে যে অনেকে বলে যে ওটা নাকি শুকুনের মাংস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

আচ্ছা তো ওখানে তো খাইনি এই জন্য আপনি বোধ হয় মাংস খেয়েছেন সেই জন্য আপনি ওখানে করতে পেরেছেন। না অনেকেই বলে ওখানে নাকি type এর

আমি বলতে পারবো না but ওদের নাকি

উম তো মেকডনাল্ড্স এ এরম কখনো শুনেছেন আপনি কিছু? না একটা বিখ্যাত brand ওরা কখনো এরকম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

আচ্ছা পাবেন না এই সব যত বাজে কাজ এইগুলো সব বেঙ্গল এই

না আমি bron বিদেশে না আমি bron বেঙ্গল এ দুঃখিত আমি কিন্তু আমি বাইরে আচ্ছা আচ্ছা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

অবাঙালি মার relation টা নয় এখানকার লোকদের mentality টা খারাপ। এখানকার thinking টা খারাপ Okay okay তো ম্যাকডির ভেতরে যে instructure আর অন্য জায়গার instructure এর মধ্যে আপনি কিছু তফাৎ পেয়েছেন? না ও সব জায়াগায় difference different hotel এ different ওটার সাথে এটার কোনো relate হয় না খাবার may be একটা অন্য রকম একটা ওখানে গিয়ে যদি আপনি চাউমিক order করেন তো সেটা আপনি পাবেন না। আচ্ছা তো আহ এবারে যদি জোমাটোতে বলি জোমাটোতে যখন deliver করে বাড়িতে খাবারটা আহ ম্যাকডি বলুন বা যা কিছু আমি যেটা দেখেছি যে পিৎজা যদি আমি আনাই তাহলে সেইটা সেই test টা থাকে না যেটা ওখানে খেলে পরে থাকে। হ্যাঁ পিৎজাতে ওটা হয় কারণ হচ্ছে আহ আর একবার micro oven এ করলে নরম হয়ে যায় ব্যাপারটা। কিন্তু berger ফার্গার মোটামুটি ঠিক থাকে french fries টা নষ্ট হয়ে যায়। খেতে আহ খেতে ভালো লাগে না?

আচ্ছা

পিৎজার ক্ষেত্রে এই জিনিসটা আমি খুব ভালো আর খুব মানে দেখেছি যে ওইখানে বসে আহ পিৎজা খাওয়ার একটা যে আলাদা ব্যাপার রয়েছে একটা পিৎজার যে আহ মানে পিৎজার crispiness টা

একটু হয়ে যায় মানে আর যেহেতু অনেকটা cheese থাকে আর তখন ওটা খাওয়া যায় না

ভালো লাগে না খেতে ওখানে বসে খেলে লাগে পিৎজাটা

কিন্তু এই pandemic এর সময় কি আপনি restaurants এ যাচ্ছেন খেতে? না আমি গত বছরেও প্রথম এক বছর বাড়িতে বাইরে থেকে কোনো খাবারও আনতে দিইনি তখন অনেক বিভিন্ন লোকে তখন তো house help ও ছিল না আমি

তো জোমাটোতে আপনি আহ কোন জিনিসের কোন bank এর সব চেয়ে বেশি offer দেখেন? bank wise আমি বলবো না কারণ bank wise আমার offer হয় না কারণ ওরা যে যে bank এ offer দেয় লোকের কাছে ওরকম card থাকে না কিন্তু জোমাটো নিজের সাথে জোমাটোর discount থাকে পঞ্চাশ টাকা বা একশো টাকা off সেই খুব ভালো থাকে। আচ্ছা তো জোমাটোর যেটা actual hello Hello Hello আপনার ওখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে

হ্যাঁ আপনার ওখানে প্রচন্ড হচ্ছে একটু disturbance হচ্ছে

আহ একটা ভেতরে একটা আসছে প্রচন্ড ভাবে।

হ্যাঁ এখন better আছে তো যেটা বলেছিলাম আর কি তো জোমাটোতে যখন আপনি online deliver order দেন তখন কি on time delivery পান?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

আগে আমার মনে আছে পিৎজা মানে যখন ডোমিনোস পিৎজা বা এই পিৎজা গুলো আসে, পিৎজা হাট এরা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

তো সেই জিনিসটা কি এখানে জোমাটোতে আছে যে ওই যে time টা আপনাকে commit করছে সেই time এর মধ্যে যদি জোমাটো না করে তাহলে এইসব এখানে নেই আরে উল্টে customer এর আচ্ছা তো এরকম কখনো হয়েছে যে আপনি আহ জোমাটো থেকে order করেছেন কিন্তু যখন product টা এসছে আহ ভালো আসেনি আপনাকে

কিন্তু ওরা কোনো কিছু করে না আমি একটা problem যেটা দেখেছি জোমাটো বা অনেক কিছু জায়গাতেই এখন এরা একটা chat bot এর

তো সেই bot এ problem টা হচ্ছে যে সেই bot গুলো আহ মানে ওদের কিছু setup আহ common question এর আছে সেগুলোতেই ওরা response করে। আপনি যদি একটু ঘুরিয়ে question করেন তখন আর bot আহ উত্তর দিতে পারে না। তো সেই human touch টা বোধ হয় আহ থাকলে

হ্যাঁ কিন্তু সেটা ওরা ইচ্ছে করেই করে না। কারণ ওরা এরকম প্রচুর complaint পাবে কারণ ওরা অনেক সময় মাঝে মাঝে let ও করে খুব একটু দূরে restaurant করে খুব দেরি করে আসে order আর খাবার দাবারও অনেক সময় খারাপ বেরোলে ওরা সেটা নিয়েও কিছু করে না। আর জোমাটোতে আর একটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে এখন আমার যা হয়ে গেছে সেটা তো এখন আমি যেই জায়গা থেকে আমার foot Tested আমি এখন সেখান থেকেই order করি এখন আমি নতুন restaurant এ try করার সাহসটা পাই না এই কারণ উম আচ্ছা কিন্তু আপনার কখনো মনে হয় না যে restaurant মানে আমরা যখন restaurant এ খেতে যাই তখন তো আমরা restaurant এর দেখে restaurant এ ঢুকি অনেক সময় হয় যে restaurant এর হয়তো খাবারটা ভালো কিন্তু যদি বাজে থাকে আমরা সেই restaurant এ ঢুকি না তো জোমাটোতেও কিন্তু আপনি যে restaurant টা দেখতে পাচ্ছেন না যে এই এই restaurant টায় ঢুকতে চাই মানে যেই restaurant টা থেকে খাবার আনাচ্ছেন তো সেইটা আপনার কখনো মনে হয়নি?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 খাবার আনানোর restaurant থেকেই আনাচ্ছি এখন আমি নতুন কিছু try করি না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 আমার দু তিনবার অভিজ্ঞতা খারাপ বেরিয়েছে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

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো এরকম কখনো হয়েছে যে মানে আহ আপনি আহ আচ্ছা একটা জিনিস বলুন আহ তো এই সব ক্ষেত্রে যখন খারাপ এসছে তো তখন আহ মানেওরা replacement কিছু দেয়নি আপনাকে?

আচ্ছা তো ওরা response ও দেয়নি আপনাকে replace ও করেনি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 সেটা কি আপনি যে টুকু খেয়েছিলেন সেটুকুর টাকা খাইনি order delivery যে এনেছে করেছে সেটার জন্য ওরা কিছু টাকা রেখে আমাকে sixty percent টাকা ফেরত দিয়েছে। ও okay okay তো জোমাটোতে আহ আপনি কখনো জোমাটোর থেকে menu দেখেছেন? menu check করে আহ গেছেন restaurant এ এরকম হয়েছে?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

restaurant এর menu ও দেখা যায় কে বললো দেখা যায় না।

Okay maybe আমি বলতে পারবো না সেটা নিয়ে আমি খুব একটা এখনো নই সেটার ব্যাপারে। তো আহ এবারে জোমাটো থেকে যখন আপনি menu check করেছেন তো যখন আহ সেই menu টা আর আহ যখন খেতে গেছেন তো সেই menu টা দুটো কি same পেয়েছেন?

তো সেখানে কোনো রকম কোনো different কিছু পাননি right

একই তো সেইরম তখন কিছু rington বাজছিলো আর কি তো তখন সেখানে কিছু different আপনি পাননি? আচ্ছা

সুইগী থেকে যখন আহ আপনি order করছেন আর জোমাটো থেকে যখন order করছেন তো তখন মানে একজনের fastest delivery আর একজনের slower এরকম মনে হয়েছে? না না delivery র rate এ দুজনেই এক দুজনেই এক তো এবারে ধরুন আর একটা জিনিস জিজ্ঞেস করি এবারে অনেক delivery charge টা জোমাটোর delivery charge এর থেকে বেশি।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

জোমাটো মোটামুটি পঞ্চাশ টাকা নেয় চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাও ওদের আজকাল offer থাকে তো এই পঞ্চাশ টাকাটা off হয়ে যায় offer টা দেয় ওই delivery charge টা ওরা off করিয়ে দেয়

Okay okay আর আহ আপনি এখানে আহ মানে আহ এবারে যদি জোমাটোকে আপনি one out of ten আপনাকে rating দিতে বলা হয়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

Overall আমি six seven Overall আপনি six seven জোমাটোকে তো আহ তো এই চার point আপনি কাটবেন কেন?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 কিন্তু সেটা লিখলে অনেক সময় follow হয় আবার অনেক সময় follow হয় না।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

না মানে সুইগীতেও সেটা হয় না এটা overall একই আচ্ছা সুইগী জোমাটো দুজনেই এই ক্ষেত্রে এক তো overall hygiene টা কি maintain করে এরা?

আপনি কোন restaurant থেকে আনাচ্ছেন সেটার ওপরে depend করছে। তো যেটা আমি আপনাকে বললাম আমার অভিজ্ঞতা খারাপ ছিল এক দুবার আমি নতুন জায়গা থেকে এনেছিলাম মানে আমরা অনেক সময় ভাবি যে আহ ঠিক আছে offer আছে minimum একটা cost এ পাওয়া যাচ্ছে চলো নিয়ে নিই। কিন্তু ওইসব জায়গা থেকে খাবার আনিয়ে দেখেছি quantity wise এ ভালো থাকে না plus test wise এও ভালো থাকে না। হম হম হম তো সেইটা ঠিক আহ আবার একটা এখন নতুন system চালু হয়েছে অনেকগুলা app এটা চালু করেছে সেটা হচ্ছে যে home cook food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 এটা আরো বেশি শুরু হয়েছে এই covid এর জন্য pandemic এর জন্য Right তারপর covid pandemic এর সময় সেই জিনিসটা তো চালু হয়েছে definitely আগেও এই একটা startup ছিল তো maybe তারা আরো বেশি করেছে এই সময়েতে। তো এরম কিছু জায়গা থেকে আপনি কখনো কি order করেছেন?

Price ভালোই নিয়েছে। কিন্তু মোটামুটি আমি মানে চলে গিয়েছিলো আমার Okay okay তো মোটামুটি খাবারটা তার ঠিক নিচ্ছিলো কিন্তু ওরা ভাতের quality টা বেশ ভালো দিতো। আচ্ছা আহ কিন্তু এরা কি সব সময় professional হয়?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 আচ্ছা যেরকম intaction আপনি দিতেন সেরকম follow তো আচ্ছা আচ্ছা তো জোমাটো নিয়ে একবার একটা খুব আহ একটা হয়েছিল একটা জোমাটোর delivery boy আহ রাস্তায় packet খুলে খাচ্ছিলো